ধূপকাঠির জন্য আলাদা পাত্র একটি বাক্স রয়েছে লক্ষ্মী নারায়ণের মূর্তি ।

একটি বাইক দাঁড় করানো রয়েছে মিতরের রুমের অংশটি লাইট জ্বলছে ।

একটি বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট রয়েছে উম একটি রয়েছে ।

সাই কমিউনিকেশন নামে একটি বড় বাজার সম্বল পুরের শপ এবং মোবাইল নাম্বার দেওয়া আছে এবং এর রঙটি হলুদ।

উম লোকটি দেখা যাচ্ছে তিনি ধন ধ্যানরত ।

একটি নতুন বিল্ডিং তৈরি হচ্ছে--

পাহাড়ি এলাকা পাশে একটি নদী বয়ে চলেছে একটি রেলিং -এর মধ্যে একটি--

পুরুষ ব্যক্তি বসে রয়েছেন নারকেল গাছও রয়েছে ।

এখানে ভেতরে পাখা চলছে ও লাইট জ্বলছে ।

এটি মধ্যে অনেক প্রোডাক্ট রয়েছে ।

যেমন শ্যাম্পু চকলেট ড্রিঙ্কস ।

এটি একটি সবজি মার্কেট এখানে কয়েকজন বিক্রেতা সবজি বিক্রি করছেন ।

এখা এটি একটি মোটর শোরুম টি ভি এস এবং এম আর এফ এর ।

স্কুলটি বাইরে গেটটি বন্ধ এবং সাদা রং করা রয়েছে ।

ছবিটিতে একটি সু সুন্দর সোনালী বর্ণের--

নীল নীল পোশাক পরে দাঁড়ায় রয়েছে সামনে মনিটর -এ কিচ্ছু দেখানো হচ্ছে।

ছবিটিতে একটি এন্ট্রেনকিটের ভেতর দিয়ে হেঁটে চলেছে ।

উম একটা রাস্তা দিনের আলো ঝলমল করছে ।

এবার জাতীয় কোনো কিছু জ্বলছে কয়েকজন বসে রয়েছেন ।

এবং কিছু বিদ্যালয়ের সামগ্রীও এই ওখানের মদ্যে রয়েছে।

দাঁড়িয়ে রয়েছেন গাড়ির মুখ চেয়ে একজন বাঁ দিকে বসে রয়েছেন ও কয়েকজন যাওয়া আসা করছে ।

রংটা হালকা হলুদ এবং কানগুলি বেশ কারুকার্য করা ।